আরে না আমার বা এই Bypass more এই মসজিদ এর ওখানেই বাসা তারপরে কোনজায়গায় বাসা আপনের তারপরে ভিতরে . চিনি তো ঐদিকে অনেক জায়গাই হ্যাঁ তোমার অব তোমার ঘরে তো আমি Coaching করতাম মানে আগে করছি ওইযে মসজিদ এর পেছনে আমাদের পড়াইতো Sir মসজিদ এর পেছনে বাসা নাকি ওই রাস্তা দিয়েই ঐযে রাস্তা আছে না ওই রাস্তা দিয়েই বাসা ও আচ্ছা যাইহোক তো আমরা এবার একটু রাজনীতি নিয়ে কথা বলি এর মানে বর্তমান যুগে তো এর ও কোনো মানে গুরুত্ব অপরিসীম রাজনীতির হম Most important topic . এটাই ভাইয়া আমাদের দিছে আমরা নাকি সে কথা কইতে পারি সে নাকি জম্মে আমাদের রাজনীতি তো ধরেন করার ইচ্ছা ছিল ছোট থেকে কিন্তু হ্যাঁ ছিল যে একটা আমার দেশের লোক মানুষের জন্য অসহায় মানুষের জন্য কিছু করবো তো এটার একমাত্র রাস্তা হয় বড়োলোক হতে হবে নাহলে রাজনীতি করতে হবে কারণ রাজনীতি করার মধ্যে কোনো একটা পদ এ যাইতে পারলে দেখা যায় যে জনগণ এর সেবা করতে পারবো কিন্তু এখন যারা ধরেন যে রাজনীতি করে যারা দেশের সেবক তারাই দেশের মানুষের শত্রু পেছন দিয়া ছুরি মারতেছে তাহলে তো তোমার সাথে কথা বলতে আমায় মেপে মেপে কথা বলতে হবে গো রাজনীতি . রাজনীতির লোকের সেই মেলা সেই Brain ভালো Brain না থাকুক মা মানে Criminaly brain উপর দিকে আরো যারা যারা ভালো ভালোই খারাপ তাদের নাম এ শোষণ করে

উম কি

ইচ্ছা নাই দেখা যাচ্ছে যে দেশের হচ্ছে যে কি বলবো . Dance শি শিল্পী এরাই এখন রাজনীতি করে আমাদের ওইযে একজন শিল্পী আছে না কি যেন ওনার নাম কি নাম কোন শিল্পী শিল্পীর তো অভাব নাই শিল্পী সুল্পী যেমন এখন গান গাইলেই শিল্পী সংসদ এ বসে সংসদ এ কি উনি ওইযে

হ হ ওই Mumtaz . Mumtaz . ইয়া তে যায় কি বলে সংসদ এ যায় গান শুনায় মানুষ সংসদ এ বসে যে সবাই সো সবার মত প্রকাশ করবে ওখানে একটা বিষয় নিয়ে কি কোন অভিযোগ আছে কি নেই কি সমস্যা দেশে এগুলা নিয়ে কথা বলবে আর উনি ওখানে যায় গান গায় শুনায় সবারে আর ধরেন যে . ঠিক আছে ওই পর্যন্ত ওই গানই শুনে চুপ থাকে ওটাই ভালো কে একটা যে গান মানে Educated না Educated কিন্তু Educated বোলো মূর্খের দেশ তাই তো ধরেন মূর্খ তে ভরে গেছে . কি বলবো ভারতের কোনো একটা ইয়া ছিল মানে সংসদেই থাকে ভালো করে Reading ই পড়তেই পারে না

উনি যদি Reading পড়তে যায় একদিন ওই যে কথা শুনতে শুনতে উনি ঘুমাইয়া গেছিলেন সবাই ভাবছে মারা গেছে

একেবারে তারপরে যে আমাদের নায়িকা উম কে যেন Mahi নায়িকা Mahi হচ্ছে যে ভোটে দাঁড়াবে Nomination চাইলো তো বলতেছে আমার Nomination দিলেও আমি জনগণের সেবা করবো না দিলেও আমি করবো

হম তো করতে চায় এখন দেশের জন্য তো ভালো এখন সেবা করলে যদি

ওর ধরেন যে টাকাপয়সার হয়তো সমস্যা এখন ধরেন ছবিও চলতেছে না Cinema ও বানানো হইতেছে না এখন ধান্দা তো কিছু একটা করা লাগবেই আমি ভাবতাছি যে সরকার তো . কাছে নাম কইয়া যদি একটু বলা যায় যে আমি এই সেই আপনার সেই ভক্ত রাজনীতি করতাম এককালে এই শেষ এই কথাটুকু খালি Just যদি ওনার কানে দিতে পারে তাহলেই যথেষ্ট

হম এই তোমার এলাকায় চোর এসেছে নাকি না না বাসার সামনে কুকুর আছে তো এই রাস্তায় লোক দেখলেই চিল্লায় তোমার বাসার সামনে হ্যাঁ হ্যাঁ অনেকগুলা বাবারে এলাকায় বাসার দিয়া সামনে দিয়া যাওয়া যাবে না রাত নয়টার পরে কেউ যেতে পারেনা অপরিচিত লোক যদি Slow motion এ হেঁটে যায় তো ধরেন যে চিল্লায় না ঠিক আছে . সবারই সামনে একটা ইয়া থাকা দরকার উদাহরণ থাকা আমার বাসার কুত্তার মতোই হয়ে গেছে ধরেন রাজনীতির লোকজন খালি চিল্লাতে থাকে ঘেউ ঘেউ আমাদের যে Heroalom ভোটে দাঁড়িয়েছিল তো দেখছেন জেতে নাই হেরে গেছে

হম Waidulkadersaab আবার বলতেছে যে এই Heroalom তো Zero Alom হয়ে গেলো . আমি যে একটুআগে একটা News দেখলাম তো উনি আবার বলছে যে আমার বলছে যে আমি Hero থেকে Zero হয়ে গেছি Waidulkader সাহেব তো পারেই একটা Dialogue মারতে যে এস খেলা হবে তো খেলবে সবার সাথে খেলুক আমার সাথে যাতে না খেলুক হুমকি দিতাছে একজন আরেকজন কে হ্যাঁ এটা Heroalom বললো

গত পরশুদিন মানে ভোট হয়েছিল উনি হেরে গেছেন হেরে যাওয়ার পরে এই News তা যখন মন্ত্রণালয় পর্যন্ত গেছে তারপরে Waidulkadersaab কোনো এক মানে দুই এক দিনের মধ্যে কোনো এক জায়গায় বলেছে যে HeroalomZero হয়ে গেছে তো উনি আবার আজকে আবার Dhaka তে গেছে তো ওখানে আবার ওই সাংবাদিকদের সামনে বলছে আমাকেই বলছে এতগুলো কথা এই সেই পরে বলছে খেলবে খেলুক আমার সাথে কিসের খেলা আমি Hero hero ই তারপরে বলছে যে সামনে সামনি ভোটে এ দাঁড়াতে দেখি ওনাকে কয়জন ভোট দেয় আমাকে কয়জন ভোট দেয় মনে মনে বলছে তোকেও দিবি না ওনাকেও কেউ ভোট দিবি না

দুই জনেই হাসির পাত্র হম একজন গান গায় Viral একজন হচ্ছে dialogue দিয়ে গাঁজা মাজা খায় এসব Dialogue দেয় মঞ্চে উঠতে উঠতে মঞ্চ ভেঙে পরে যায়

মানে তারা যে কেমনে যে পদগুলো মানে এরাই পাবে আসলে যে যে রাজনীতি না এরা এইজন্যেই পেয়েছে আর ভালো ভালো মানুষের কোনো Value নাই

আর সেই Hasina তো মানে ধরেন আমাদের নেত্রী আছে হম বলছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া নাকি তরকারি খায় তেল ছাড়া নাকি রান্না করে

একজন না কিছুদিন আগে আরেকজনকে বলছে যে Sheikhhasina যে পানি পর্যন্ত খায় ওই পানি মানে একজন বলছে এতো মানুষ দেশে এত মানুষ মরে উনি মরে না কেন বড়ো ধরণের আরেকজন বলছে যে উনি যে পানিটা খায় ওই পানিটা পর্যন্ত সাতবার ধরে বিশুদ্ধ করা হয় তারপরে উনি খায় ওনার অসুখ হয় না হবে কি করে আর উনি নাকি তেল ছাড়া রান্না করে খায়

বিশ্বাস তো হয় না . সংসদ এ যারা থাকে সুন্দর করে ভাষণ দেয় কত এটা নিয়ে কত কি হলো না সব . Viral রোদের তাপে তারা এসে দেখে ডিম ভাজছে তেল ছাড়াই গরম ফ্যানের ভেতর ডিম দিয়া ডিম সেদ্ধ করে খাচ্ছে তেল ছাড়াই ভাজছে কি অবস্থা দেশের ধরেন যে একটা মুসলিমক্ৰান্তি দেশের রাজনীতির চরিত্রই হবে অন্যরকম

সেখানে ধরেন যে আমাদের সব যেকোনো বিষয় উম ধরেন যে BNP জামাত ইসলাম অন্যান্য যতগুলো দল আছে কোনো একটা বিষয় নিয়ে দেখেন কথা বলুক আপনাকে হচ্ছে যে বেঁধে জেলখানায় নিয়ে চলে যাচ্ছে আর এইদিকে দেশের বড়োবড়ো লোকজনরা যে আকাম কুরাম কইরা বসে আছে নাচতে নাচতে জে জেলখানায় নিয়ে যাচ্ছে আমাদের নায়িকা Porimoni ধরেন যে গাঁজা হেরোইন এগুলো বেচতো . ধরে নিয়ে গেলো ওবাবা ওই . দেখছিলেন নাকি মাথায় পাগড়ি বাঁধে Gate ও তো আলাদা মনে হয় যে ইয়ার থেকে আসলো হট করে

হম এরকমই এই Porimoni র কথা যে বললে Porimoni র কথা মনে পরে গেলো Porimoni যে চারটে বিয়ে করেছে হ্যাঁ এটা একটা News দেখছো না খবর

না না ছয়জন মিলেই বলছে যে অ্যাঁ যে খবরের যে . মানে ও নিজেই হেসে ফেলেছে খবর বলতে বলতে হম আসলে গ্রামে একটা বাড়িতে ছয়টা সব নামকরা ব্যাক্তি এইরকমই এই হলো কাহিনী লোকের অবস্থা DigitalBangladesh হবে Digital smart সবদিকেই ভুগতেছে তারপরে যে আমাদের . সিলেটে বন্যা হলো সরকার থেকে অনুদান দিয়েছে মাত্র হচ্ছে বিশ লাখ না ত্রিশ লাখ বিশ লাখ টাকা মনে হয়

কোনো নেতা দিলো না এদের এত টাকা এত Power কোনো একটা নেতাও তো ধরেন যাইয়া একদিন মুখ দিয়া উঁকি দিয়া দেখলো না যে সিলেটবাসীর কি অবস্থা সাহায্য করলো কে এই ধরেন যে পোলাপাইন যারা Youtubing করে Facebooking করে Video বানায় এরাই সাহায্য করলো তারপরে ধরেন যে আমাদের এই যে ইসলামী Foundation গুলো থেকে সাহায্য করলো সত্তর লক্ষ টাকার মতো খরচ তারপরে ধরেন এই যে আমাদের Tasrifkhan উনি ও তো Youtuber Singer উনি সাহায্য করলো আরো এরকম কতজন আছে কই কোনো নেতা গেলো না ধরেন যে জনগণ কি বোঝে না জনগণ সবই বোঝে বুঝেছেন শুধু ওদের কাছে আছে Power আমাদের কাছে আছে মাটি এই হ্যাঁ ওইটাই কিন্তু কিছু এ করার নাই ওরা যেই জায়গায় ধরেন যে সরকার এর চামচ আছে না Police Police ধরেন যে চামচা যদি কি বলবো এখন এদের করোনার মধ্যে এক সেনাবাহিনীর এক সেনাবাহিনীর এক Officer নাতো মানে নিজের পদে চাকরি করে আরকি

ধরো যে আমাদের ও মাঝেমধ্যে মনে হয় যে Fire করে সবকিছু উড়িয়ে দি কিন্তু আমাদের যে Head সেনাবাহিনীর যে কর্নেল উনি হচ্ছে Sheikhhasina র পা চাটা কুত্তা বুঝেছো এখন ধরো ওনার কথার ওপর নিচের আমরা তো কিছু করতে পারি না কারণ ক্ষমতা ওনার হাতে আমাদেরও মন চায় যে মাঝেমধ্যে সবকিছু শেষ করে দেই এই সরকার এর বেশ কি বলবো এখন আর হ্যাঁ ওটাই ওদেরও কিছু করার নেই তো কারণ ওরা তো ওদের একটা Job ওদের ওপর থেকে Command করে সেই কাজ করে ওভাবেই কাজ করে ওরা দেশ .

আমাদের কথা শেষ হয়নি আমরা কিন্তু পরে আবারো কথা বলতে চাইবো তখন এখানেই রাখি আজকে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে শিক্ষা আমাদের পৃথিবীতে অন্যন্য জীবের থেকে আলাদা করে যে জিনিস টা আমরা মানুষ ছাড়া মানুষ ছাড়া পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ কে সবথেকে বেশি বড়ো বুদ্ধিমান প্রাণী তে পরিণতি করে যে জিনিস টা ছাড়া মানুষের অস্তিত্ব বিপদ জনক অর্থাৎ মানুষ পৃথিবীতে

তার শিক্ষার উপর নির্ভর করে আর সে তার শিক্ষার মাধ্যমে লোক কে বোঝাতে পারবে সে তার জীবনে যে সমস্ত challenge বা মোকাবিলা করতে পারবে সেগুলোর জন্য সে প্রস্তুত কিনা সে যদি প্রস্তুত থাকে সে কত টা প্রস্তুত সে কত টা দক্ষ সে কত তা ক্ষমতা পরোয়ান অর্থাৎ তার যদি শিক্ষা গত যোগ্যতা না থাকে সে শারীরিক ভাবে শারীরিক ভাবে হোক বা মানুষিক ভাবে হোক তার শিক্ষার প্রয়োজন আছে প্রত্যেক টা মানুষকে এটার বলার সাথে সাথে শিক্ষা একটা বিলাসিতা হিসাবে রয়ে গেছে আমাদের দেশে একটি একটি প্রয়োজনীয়তা নয় দারিদ্র বেকারো বেকারকত্ব বেকারকত্ব বেকারত্ব দূর করার জন্য শিক্ষা হলো সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ হাতিয়ার অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষে আহ যত মানুষ লেখা পড়া লেখা পড়া করে তার থেকে বেশি মানুষ বেকার ও দরিদ্রতার ফলে আজ কাল পড়াশুনা করতে পারে না কিন্তু তাদের কে একটু খানি সাহায্য করলেই তারা আজ এই বেকারত্ব থেকে বেকারত্ব ও দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারে সেই হাতিয়ার টা কি? সেটার একমাত্র হাতিয়ার হলো শিক্ষা কিন্তু আজ কাল এই শিক্ষা টা কে সকলে ভালো ভাবে নেই না কারণ আর কিছু মানুষ দরিদ্র দরিদ্রই থাকতেই পারে তারা আহ ভালো ভাবে শিক্ষা নিয়ে বাঁচতে চাই না কিন্তু কিছু মানুষ আছে এই দরিদ্রতা থেকে দরিদ্রতা দূর করার একমাত্র উপায় হিসাবে শিক্ষাকে বেছে নেই এবং তারা তার শিক্ষার জোরে তারা তাদের দরিদ্রতা এবং বেকারত্ব আহ

এবং আহ প্রথম বাঙালি civil service পরীক্ষায় উতীর্ণ হয় সুতরাং তিনি আমাদের ছোট বেলার থেকে motivation হিসাবেই রয়েছেন civil service পরীক্ষা দেওয়ায় নিজেদের শিক্ষা আহ নিজেদের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে দেশের সর্বোচ্চ চাকরি টি পেয়ে নিজেদের দারিদ্রতা এবং বেকারত্বতা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু কিছু একটি বাণিজ্যিক দৃষ্টিকল্প কে উন্নত করে এবং সামাজিক ভাবে দেশকে উপরোক্ত করে এই IAS পরীক্ষা IPSBCS পরীক্ষা CGSCHS এ আহ group d group b রেলের পরীক্ষা বিভিন্ন ধরণের সরকারি চাকরির পরীক্ষা আছে যেগুলোতে আমরা শিক্ষাগত যোগত্যার মাধ্যমে পাস্ করে আহ নিজেদের দারিদ্রতা এবং বেকারত্ব কে দূর করতে পারি শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে মানুষ আজ কোথা থেকে কোথা পৌঁছে যাচ্ছে এই শিক্ষার জন্যই মানুষের শিক্ষা আছে বলেই তারা আজ চাঁদে পাড়ি দিয়েছে মানুষের শিক্ষা আছে বলেই তারা আজকে মহাকাশে যেতে পারছে রকেট বানিয়েছে তারা দূরবীক্ষণ যন্ত্র বানিয়েছে মানুষের শিক্ষা না থাকলেই কি তারা এগুলো করতে পারতো শুধু শিক্ষা শুধু শিক্ষার মাধ্যমে আহ শিক্ষা যে শুধুমাত্র

পড়াশোনা বলতে গেলে শিক্ষা সেটা আহ বাণিজ্য করার জন্য শিক্ষার দরকার আছে বাণিজ্য করতে গেলে কত টা বুদ্ধির দরকার আছে সেই বাণিজ্যিক পরিবেশের মধ্যে মধ্যে কি করে তার দোকানে জিনিস বিক্রি হবে সেটার যে একটা strategy strategy টা বের করার জন্য কিন্তু একটা শিক্ষার দরকার আছে মানুষের সে সেই বাণিজ্যিক সংস্থার মধ্যে দিয়ে challenge লাগবে

একজন ব্যক্তি কে তার জ্ঞান হিসাবে ব্যবহার করা একটি ভালো ও জ্ঞাতি সিদ্ধান্ত নিতে সাহায্য করে একজন ব্যক্তির জীবনে সাফল্যের হার বাড়িয়ে দেয় শিক্ষা না থাকলে সে জানতেই পারবে না কি ভাবে কি করলে তার শিক্ষা তাকে help করতে পারবে সুতরাং কারণ সে যে decision তা নিচ্ছে সে decision টা ঠিক কিনা ভুল হবে কিনা সেটার সেই জ্ঞান টা তার জীবনে ভালো করবে না সেই যেই জ্ঞান knowledge টা নিয়ে সে কাজ টা করছে সেই knowledge টা সেই জ্ঞান টা তার জীবনে সেই সিদ্ধান্ত টা ঠিক না ভুল সেটা যদি সে না জানতে পারে তাহলে যদি সে ভুল সিদ্ধান্ত নিয়ে নেই সুতরাং তার তো জীবনে কোনো দিন উন্নতি হবে না শিক্ষাগত যোগ্যতা থাকলে সব কিছু জানতে পারবে যে সে যে সে সিদ্ধান্ত টা নিচ্ছে সেই সিদ্ধান্ত টা তার জীবনে ভালো প্রভাব ফেলবে না কি খারাপ প্রভাব ফেলবে পরবর্তীকালে উন্নত জীবন ধরার প্রজনের জন্য শিক্ষা দায়ী একটি আহ